পর্লে আইএফ এবং if এলসে কন্ডিশনাল স্টেটমেন্টের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে আইএফ এবং if এলসে স্টেটমেন্ট আমরা শিখব
আমি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
ভ্যারিয়েবল এবং কমেন্ট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে
এখানে ফোর ফোরিচ ভাইল এবং do ভাইল লুপের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
পর্ল নিম্নলিখিত কন্ডিশন প্রদান করে আইএফ if এলসে if elsif এলসে এবং সুইচ এই টিউটোরিয়ালে আইএফ এবং if এলসে স্টেটমেন্ট সম্পর্কে শিখব
আইএফ স্টেটমেন্টের ব্যবহার একটি নির্দিষ্ট কন্ডিশন সম্পূর্ণ হলেই কোড এক্সিকিউট করতে করা হয়
কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স হল160 আইএফ স্পেস প্রথম বন্ধনীতে কন্ডিশন বন্ধনী বন্ধ করুন স্পেস কোঁকড়া বন্ধনী খুলুন এন্টার টিপুন
কোডের অংশ সেমিকোলন কন্ডিশন ট্রু হলে এটি এক্সিকিউট করা হবে
এন্টার টিপে কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
স্টেটমেন্টের ভিতরের কোড কন্ডিশন ট্রু হলেই এক্সিকিউট করা হবে
এখন এর একটি উদাহরণ দেখি
টার্মিনাল খুলুন এবং লিখুন গেদিত স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এটি গেদিত এ conditionalblocksপিএল ফাইল খোলে
স্ক্রিনে প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন
এখানে আইএফ এর জন্য নির্দিষ্ট কন্ডিশন রয়েছে যা কাউন্ট ভ্যারিয়েবলের ভ্যালু যাচাই করে
এখানে চিহ্ন লক্ষ্য করুন
এটি কম্পারিসন কম্পেরিজন অপারেটর
কন্ডিশন count 5 কাউন্ট ভ্যারিয়েবলের ভ্যালুসের জন্য যাচাই করা হয়
এটি 5 এর সমান হলে আইএফ ব্লকের ভিতরের কোড এক্সিকিউট হবে
CtrlS টিপে ফাইল সংরক্ষণ করুন
এখন টার্মিনালে ফিরে যাই
নিশ্চিত করুন যে আপনি ফাইল সংরক্ষণ করার ডিরেক্টরিতে রয়েছেন
কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর যাচাই করতে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল এবং এন্টার টিপুন
নিম্নলিখিত লাইন টার্মিনাল উইন্ডোতে প্রদর্শিত হবে conditionalblocksপিএল সিনট্যাক্স ওক কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর না থাকায় স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখব পার্ল স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল এবং এন্টার টিপে নিম্নলিখিত আউটপুট টার্মিনালে দেখানো হবে
I এএম ইনসাইড আইএফ স্টেটমেন্ট এখন গেদিত এ ফিরে যাই
একইভাবে আমরা উপরের স্টেটমেন্টকে লিখতে পারি প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে I এএম ইনসাইড আইএফ স্টেটমেন্ট স্ল্যাশ n উদ্ধৃতি বন্ধ করুন স্পেস আইএফ স্পেস প্রথম বন্ধনীতে ডলার কাউন্ট স্পেস স্পেস 5 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
এখন if এলসে স্টেটমেন্ট সম্পর্কে শিখব
এই ইউসার এক্সিকিউট করতে চাইলে ব্যবহার করা হয় কন্ডিশন ট্রু হলে কোডের অংশ এক্সিকিউট করা কন্ডিশন ফালসে হলে কোডের অপর অংশ এক্সিকিউট করা
এই if এলসে কন্ডিশনের সিনট্যাক্স হল আইএফ স্পেস প্রথম বন্ধনীতে কন্ডিশন বন্ধনী বন্ধ করুন স্পেস কোঁকড়া বন্ধনী খুলুন এন্টার টিপুন
কোডের অংশ সেমিকোলন আইএফ কন্ডিশন ট্রু হলে এটি এক্সিকিউট হবে
এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন স্পেস এলসে স্পেস কোঁকড়া বন্ধনী খুলুন এন্টার টিপুন
কোডের অপর অংশ সেমিকোলন আইএফ কন্ডিশন ফালসে হলে এটি এক্সিকিউট হবে
এন্টার টিপে কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
এখন গেদিত এ তৈরী করা conditionalblocksপিএল ফাইলে যাই
কাউন্ট ভ্যারিয়েবলে 4 ভ্যালু নির্ধারিত করি আইএফ ব্লকের শেষে লিখুন স্পেস এলসে স্পেস কোঁকড়া বন্ধনী খুলুন এন্টার টিপুন
প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে I এএম ইনসাইড এলসে স্টেটমেন্ট স্ল্যাশ n ডবল উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন
এন্টার টিপে কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
count ভ্যারিয়েবলে 4 নির্ধারিত করা হয়েছে
যেহেতু কাউন্ট ভ্যারিয়েবলের মান 5 এর সাথে মেলে না আইএফ ব্লকের ভিতরের কোড এক্সিকিউট হবে না
এর বদলে এলসে ব্লকের ভিতরের কোড এক্সিকিউট হবে
CtrlS টিপে ফাইল সংরক্ষণ করুন
এখন টার্মিনালে ফিরে যাই
লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর যাচাই করতে
এখন এন্টার টিপুন
টার্মিনালে প্রদর্শিত লাইন হল conditionalblocksপিএল সিনট্যাক্স ওক কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর না থাকায় স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখব পার্ল স্পেস কন্ডিশনালব্লকস ডট পিএল এন্টার টিপুন
নিম্নলিখিত আউটপুট টার্মিনালে প্রদর্শিত হবে
I এএম ইনসাইড এলসে স্টেটমেন্ট সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা শিখেছি আইএফ এবং if এলসে কন্ডিশনাল স্টেটমেন্ট স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
নির্দেশিত কাজ হিসাবে প্রিন্ট করুন ইত আইএস আন ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ যখন ঘোষিত করা ভ্যারিয়েবলের ভ্যালু পার্ল হয়
অন্যথায় প্রিন্ট করুন আইটিএস a প্রপ্রাইটারি ল্যাঙ্গুয়েজ এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ